এখানটায় একটা খালি মাঠ আসে ।

একটা লোক ওপর তাল্লার মধ্যে বাড়ি সারি তৈরি করছে।

আর পাশে একটা খালি চেয়ার আছে আর তিনটা মেয়ে বাকি সব ছেলে আছে।

নীচে এইখানে অনেক লোক খাওয়াদাওয়া করছে।

এইখানটায় আমরা একটা সুইমিংপুল দেখতে পারছি।

আমরা এইখানটায় দেখতে পারছি যে একটা--

একটা ফাদার আর তার পাশে একটা লোক তার সামনে অনেক অনেকগুলা লোক দাঁড়ায় আছে।

পুরা বাড়িটা মার্বেল দিয়ে বানানো।

আমরা এখানটা একটা ফটো দেখতে পারছি।

সাইড দিয়ে কয়েকটা ট্রাকও আসছে।

এখানে কয়েকটা লোক নিজের কাজেও আছে।

যেখানটায় চারপাশটা বাড়ি তৈরি হচ্ছে।

আমরা এইখানটায় একটা চার্চের সিনারি দেখতে পারছি।

কিন্তু একটা বড়ো গেটও আছে।

আমরা এখানটা একটা বাড়ি দেখতে পারছি।

আর এই হোটেলে দুটা গেটও আসে উপরে দুই চারটা লাইটও আসে।

যেইখানটায় একটা কার লাগা আসে সুজুকি কোম্পানির কার আছে।

আমরা এখানটায় একটা বিউটি পার্লার দেখতে পারছি।

এখানে একটা ছেলে শুট করছে যে কি একটু হেলদি টাইপ আছে হাতে লাল সুতো আছে একটা ব্ল্যাক কালারের টুপি পল-পরসে ।

আর এখানটায় রকম রকমের মানুষ আছে আর--

যেটার মধ্যে উপরে একটা ব্যানার আসে।

এটা একটা ফ্রি মেডিক্যাল ক্যাম্প ।

আমরা এখানটা একটা খুব সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছি।